এর তারপরে Bangladesh এর প্রধান খেলা হচ্ছে হাডুডু

এইগুলো বিনোদনের প্রধান মাইধ্যম ছিল যেগুলো আসলে আগে আমরা খেলতাম.

কাবাডি, কানামাছি, cricket, football এগুলো হচ্ছে প্রধান বিনোদনের মাইধ্যম.

আমরা বা নব্বই দশকের ছেলেমেয়েরা এ~ এইসব খেলা গুলা খুব করছিল আগে. নব্বই না দু’য়ের দশের পর্যন্ত.

বর্তমানে এইসব খেলাধুলা আসলে, কালের, উন্নয়নের কারণে হারিয়ে গেছে আসলে.

কারণ হচ্ছে mobile.

ছেলেপুলে আস্তে আস্তে mobile এর উম দিকে ঢুকে গেছে, mobile এ বিভিন্ন মাইধ্যম বিনোদনের বিভিন্ন মাইধ্যম বেরোইছে, আবার এই বিনোদনের মাইধ্যমে তারা আবার income করতেছে, এইজন্য শারীরিক যে শারীরিক বিনোদনের মাইধ্যমে করাইতো, ওইগুলো এখন আর করে না. এখন ওই যে easy শারীরিক কোনো কষ্ট হয় না,

হম যার কারনে cricket, football এরপরে যাহঃ হাডুডু, কাবাডি, গোল্লা shoot, এরপরে কানামাছি এইসব খারাপ গুলা আস্তে আস্তে

এইগুলা তো শুধু এখন বইয়ের বাসা~ বইয়ের ভেতরে পাওয়া যায় আর

প্রয়োগ নেই. দুইটা খালা এখন আছে শুধু football আর cricket.

আর বাকি সব খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে. তার একমাত্র কারণ হচ্ছে আধুনিকতার ছোঁয়া,

হ্যাঁ ওটা ঠিক আছে ছেলেমেয়েরা mobile phone হচ্ছে game game, বিভিন্ন ধরনের game, এজেম~ এই কি বলে, teen patti, এরপরে

এইসব game গুলা বের হয়ে ওইযে বিনোদনের বাঁকি মাইধ্যমগুলো আস্তে আস্তে হারাতে বসেছে.

হ্যাঁ যার কারনে এটা problem হইসে. তোমার দেখা গেছে যে আগে আমরা ছোটবেলায় এ গোল্লা shoot, তারপর তোমার এ এটারে কি বলে, cricket, football তারপর আর~ আরো হাডুডু এরপর আরো কত, ম~ ওই মোরগের লড়াই, কত খেলা, আমরা এ লুকাচুরি, আমরা কত খালা এইগুলা খেলতাম না?

আমরা এইসব খেলাগুলো গুলা খেলতাম, আমাদের মোটামুটি মানসিক শান্তি থাকতো, এর মানসিক, শারীর তোমার সব দি~ সব দিকে ঠিক থাকতো, কিন্তু এখন দেখো বর্তমানে যেই~ যেই যে generation, এদের~ তোমার যে mobile এর প্রতি যে আসক্তি, সেটার কারণে দেখো তাদের শারীরিক, মানসিক উভদিক কিন্তু তারা ক্ষতিগ্রস্ত.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 তারাবিনোদনের মাধ্যম হিসেবে শুধু mobile এ এই যে online game গুলাকে বেছে নিতেছে, কিন্তু যদি আগের মত তারা যদি তোমার ওই যে এই শারীরিক

এত~ কিন্তু দেখো আগে যখন আমরা ছোটবেলায় খেলতাম না, অনেক মুরুব্বী বা তোমার এই বড় জৈষ্ঠ যারা~ যারা আ ছিলনা, তারা কিন্তু অ্যাঁ ই দিকে~ পাশে দাড়িয়ে খেলা গুলো দেখতো, উপভোগ করতো. তো কিন্তু এটাও কিন্তু তাদের জন্য একটা বিনোদনের মাধ্যম ছিল, ঠিক আছে কিনা?

কিন্তু এখন দেখো বর্তমানে, এই যে যারা এই mobile এ games গুলো খেলে না, ওরা কি বলে না বলে ওরা আমরাও কিছু বুঝি? এখানে তো কিছু বোঝা যায় না. এরা নিজেরা নিজেরা ঝগড়া করে, এটা একটা অনুষ্ঠ বিনোদন, নাকি?

আবার দেখো বিনোদন যা~ যারা tour করে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে

ভ্রমণ আছে, এরপরে তোমার গান বাজনা আছে. তোমার যায়~ গানের ভিতরে আবার তোমার অনেকগুলা sector আছে. যে~ যেমন তোমার অ্যাঁ কয়েকটা বলো না, গানের ভিতরে গানের কয়েকটা sector এর কথা বলো. হম এ বিভিন্ন ধরনের গান আছে, ভাটিয়ালি গান, বা , এরকম আরো অনেক গান আছে

হ্যাঁ কিন্তু ওই যে পল্লীর গানগুলো এখন হারাই গেছে, এই যে আধুনিক যেই গানগুলো হয়, DJ , এই যে দেখা ঐ~ গানগুলোর কোন অর্থ নেই.

অর্থ নাই, হ্যাঁ কোনো অর্থই নেই এইগুলোর, কিন্তু আগে যেই গানগুলো ছিল, যে বিনোদনের মাধ্যমটা ছিল

মানুষের পুরনো বেন~ ও বিনোদন হিসাবে গানগুলা কিন্তু দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচেছিল, এই বর্তমানে এই যে DJ ~ এ DJ এসে গানগুলো অল্প ক্ষণিকের জন্য মানুষের ভালো লাগে, এরপরে কিন্তু আর শুনতে মন চায় না.

কিন্তু দেখো আমরা যদি এখনও নব্বই দশকের আগের কোনো গান যদি শুনি,

কিন্তু বর্তমানে তোমার যেই গানগুলো বাইর হয় সেটাও এই শুনলে বারবার শুনতে মন চায় না. হম

ওই যে এটার অর্থ বাণী অট্ট~ ওটাই তো অর্থ বল থাকে না বা এই ওইটা আমাদের যে মনকে এত রোমাঞ্জি তো করতে পারেনা, এই কারণে আরকি যে বিনোদনে মাধ্যমগুলো আসলে অ্যাঁ বর্তমান যুগে আসে দেখা যায়~ দেখা যায় যে কি সংঘষিদ্ধ হয়ে যাচ্ছে. এটা হেল~ বিনোদনের proper এত যেই মাধ্যমটা থাকা দরকার বর্তমানে এটা নাই. আগে আমরা বিকেল বেলা মনে করো উম এই বেড়াতে বেই~ বন্ধুবান্ধব মিলে, সবাই মিলে ঘুরতেই~ আড্ডা দিতাম, কথাবার্তা বলতাম একজন আরেকজনের সাথে, কুশলাবিনিময় করতাম, এরপরে আমরা ঘুরতে যাইতাম এদিকে ঐদিকে, কিছু করতাম আমরা তোমার ওই সবাই মিলে হে ই~ অ তোমার এই~ আ শীত কালে বেশিরভাগ আর কি বিভিন্ন সবজি তবজি এইগুলা ইয়া করে আমরা এইগুলা ভর্তা বানাই খেতাম, বা বন্ধুবান্ধব মিলে বিভিন্ন খেলাধুলা করতাম, কিন্তু এখন বর্তমানে দেখা গেছে যে যদি দশ জন যদি ছেলেরাও যদি একসাথে হয় না, ওরা বসে বসে mobile টিপে. জনের সাথে কোনো কথাবার্তা নাই, এই থাকে এই আর কি. বর্তমান বিনোদন ব্যবস্থা সাথে যদি আমরা ওই যে আমাদের নব্বই দশকের বিনোদন ব্যবস্থা যদি আমরা comparison বা তুলো না করতে যাই, তাহলে দেখা যায় যে ওই সময় বিনোদনের ব্যবস্থা তো অনেক ভালো ছিল. মানুষের জন্য স্বাস্থ্যকর ছিল, ছিল, কিন্তু এখনের ও~ এখনকার যে বিনোদন ব্যবস্থা এটা মানুষের জন্য আসলে এতটা উপকারী না. এটা এই~ এটা একটা অস্বাস্থ্যকর বিনোদন ব্যবস্থা. তোমরা দেখো এই যে আমরা আগে অ্যাঁ বিভিন্ন মানুষ ভ্রমণ নিয়ে অনেক রোমাঞ্চিত থাক, ঠিক আছে কিনা?

তোমার মানুষ অনেক ভ্রমণ ছিল, ভ্রমণ করতে চাই তো, কিন্তু এখন দেখো যেই এ ভ্রমনে যে sport গুলো, এইগুলো কিন্তু আসলে বর্তমানে মানুষ বিভিন্নভাবে এগুলোরে নষ্ট করে ফেলতেছে, ঠিক আছে কিনা?

মানুষ আসলে কোনো কিছুই আর পৃথিবীতে বলছি না যে মানুষ স~ সবকিছু কারে, সে তার নিজের মতন করে ধ্বংস করে ফেলতেছে, ঠিক আছে?

তোমাশ কোনো কিছু বাদ দিতেছে না, বিনোদনের জায়গা গুলোতে মানুষ যায়, ঘুরতে যায় ঠিক, সে নিজের কিন্তু ওই~ ওইখানে পরিবেশ তাকে দূষিত করে চলে আসে. তোমার যেখানে সেখানে chips এর packet, এই সেই ওইগুলা রাখে আসে, পরে আর মানুষের যাইতে মন চায় না বা যেমন তোমার কেমন কেমন লাগেনা, এরকম এই নোংরা পরিবেশে কারো কি ভালো লাগে?

একজন মানুষ ভ্রমণ কেনো যায়, যে সে যাতে একটুখানি free হয়ে অ্যাঁ সে একটু বাদে সব যাইতে পারে, মানুষ সারাদিন কাজ করে, সারা সপ্তাহ মাস কাজ করার পরে এক~ উম দু চার দিন ভ্রমনে যায়, কেনো যায় যে তারা যাতে মনটা শান্ত হয়. অ্যাঁ আর যেহেতু এই~ তোমার এই কি বলে এটা যার তার seen টা, বিভিন্ন জন অনেক pressure গুলো থাকেনা, কাজের pressure overload এই pressure, ওইগুলো যাতে কমে এই কারণে যায়, কিন্তু তবে কিছু ওখানে গেলে ছিনতাই, লুট, তার মধ্যে নোংরা পরিবেশ উম . ওইখানে তোমার এক liter পানি কিনতে গেলে দেখা যায় যে একশো দুশো টাকা

যেমন আরো মাইধ্যম আছে,

উম আমাদের দেশে উত্তর দক্ষিণাঞ্চলের দিকে হয়,

এই এর মাইধ্যমে কিন্তু বিনোদন নেওয়া যায়.

বিভিন্ন এ~ এটা কিন্তু বিনোদনের একটা মাইধ্যম. বিনোদনের মাধ্যম~ তো হ্যাঁ এটা বিনোদনের মাধ্যম, দেখো

ওইযে অ্যাঁ ঘরে বসে mobile এ দেখে হইতেছে.

বাস্তবে দেখা তো ওই যে উম ই screen এ দেখা তো আর এক না

বিনোদন বিভিন্ন মাইধ্যমে নেওয়া যায়, উম কিন্তু, বর্তমান যেই উন্নয়নের কারণে short বিনোদনখোলা, এটার কারণে মানুষের বিভিন্ন আরও ক্ষতির দিকে যাচ্ছে, লাভের কিছু আমি দেখতে~ দেখতেছি না. এটা বলছি না তোমারে বর্তমানে বিনোদনের ব্যবস্থা হচ্ছে অস্বাস্থ্যকর বিনোদন ব্যবস্থা.

আগেকার উম যে বিনোদন ব্যবস্থা হয়েছিল সেটা ছিল তোমার স্বাস্থ্যকর, বা যদি যেমন একজন ছেলে যদি প্রতিদিন বিকালে football খেলে তাহলে তার শরীর মন overload brain সবকিছুই ঠিক থাকে.

হ্যাঁ বলো কিন্তু উ এখন বর্তমানে ছেলেপেলেরা তো খেলতে যায় না totally, সারাক্ষণ

নাকি একজনের চোখে দেয় যেই power এর চশমা বাবারে বাবা.

mobile~ mobile এ পরে চোখে চাপ

এই কারণে

করে খেলাধুলা করতো তাহলে তাহলে শরীরে অসুস্থ হইত না বা এরকম অবস্থা হতো না. এ অবস্থার মুদি করার জন্য আসলে যদি করতে হবে, তাহলে কি করতে হবে? এ অবস্থার মুতে করতে গেলে আসলে guardian কে আ~ আগে সচেতন হতে হবে, আর সময় একটা বাচ্চা বড় মানে যেই বয়সে ওরা শারীরিক কসরত বা শারীরিক খেলাধুলা গুলা করার কথা এই বয়সে যেন mobile টা হাতে না দি~ দেওয়াই ভালো

ওই জন্য পদক্ষেপ নেওয়া উচিত আর

আইন করে দেওয়া উচিত.

ওইগুলো নিয়ে ভাবা উচিত হ্যাঁ যে আঠারো বছর বা তোমার ওই যে স~ অ্যাঁ চৌদ্দ বছর বা ষোলো উপরে যাতে device ব্যবহার না করে, এরকম একটা আমার মনে হয় যে আইন হওয়া দরকার. এখন সরকার আইন করলে কি হবে? কিন্তু guardian তোমার যদি ওই যে~ দেখা গেছে যে আমরা technology র দিক দিয়ে অত ভালো একটা generation পাবো কিন্তু ওই যে শক্তিশালী করমোট, তোমরা যে যারা গায়ে গতরে খেতে দেশকে রক্ষা করব ঐরকম একটা লয় জাতি পাবনা

technology পাওয়া যাবে না, এইটা মানুষকে আরো দুর্বল করে দিতেছে

এইটা আর technology র কিছুই হবে না. এ~ এটা যারা তৈরি করছে, তাদের লাভ হবে. হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো তারা যদি ওই সময়টা games এ সময়টা নষ্ট না করে, যদি তোমার বিভিন্ন online এও অনেক কিছু শেখার আছে

online এ বিভিন্ন ধর~ বিনোদনের system আছে, যদি এইগুলো তারা ভালো ব্যবহার করতে পারত তাহলে কিন্তু

হম এখন হচ্ছে বিনোদনের মাধ্যমে সব আসলে effect টাকে না নিয়ে, তার শারীরিক যে বিনোদন গুলো যার মাধ্যমে শরীর, মন, এবং থাকবে ওই বিনোদন গুলা, গ্রহণ করা উচিত. হ্যাঁ ঠিক আছে

বিনোদনের তো বিভিন্ন মাইধ্যমে আছে, cricket আছে, football আছে হম আরো আছে যেমন ও ঘুরতে যাওয়া, চিড়িয়াখানা যাওয়া,

উম আজকের মত এখানে এই পর্যন্তই রাখি হ্যাঁ?

ওয়ালাইকুম আসসালাম, আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া?

এইতো আলহামদুলিল্লাহ বন্ধু, দিনকাল কেমন যাচ্ছে?

এইতো আলহামদুলিল্লাহ বন্ধু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার সিলো। হ্যাঁ হ্যাঁ sure বলো। আহ ভাবছিলাম যে আহ বর্তমান যে অবস্থা এই অবস্থাতে আমরা একটু আহ বিনোদন মুখী হতে হতে পারি না? হ্যাঁ হওয়া যাই ব্যস্ততার জীবনে তো মাঝে মাঝে বিনোদন প্রয়োজন আসে বিনোদন,

বিনোদনে এখানে যদি আমাদের কিছু টাকা আসে? আরও একটা ভালো একটা ইয়ে হয় না, উপায় হয় না? মজা হল। তা তো অবশ্যই আচ্ছা কীভাবে বিষয়টা বলো তো? আহ বিষয়টা হলো বিভিন্ন social media আছে যেমন আহ Youtube আছে তারপরে তোমার Facebook আছে তো এই বিষয়গুলাতে আমরা যদি আহ উম Tiktok আছে এই বিষয়গুলোতে আমরা যদি আহ একটু বিনোদন মুখী, আহ content তৈরি করলাম video তৈরি করলাম দিলাম আবার একটু মজাও করা হলো, ঘুরাও হলো, তারপরে video টা upload করলে যখন প্রচার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের পরিচিতি বাড়লো। হ্যাঁ সবদিক দিয়ে মজা হলো আবার এখান থেকে শুনা যাচ্ছে huge পরিমাণ আহ earn দেই তাহলে আমরা মজা করলাম earn করলাম। আর আমরা food vloggers এ আমরা foo~ food vlog করতে পারি, খাওয়ার খেলাম, ওইটার video দিয়ে দিলাম। এদিকে খাওয়াও হচ্ছে, এদিকে earn ও হচ্ছে, এদিকে video ও তৈরি হচ্ছে, বিষয়টা কেমন লাগে, কেমন হয়?